ruby তে object oriented concept এর tutorial আপনাদের স্বাগত
এখানে শিখব
classes objects তৈরী করা
methods সংজ্ঞায়িত করার বিভিন্ন উপায়
এখানে ubuntu সংস্করণ 1204 এবং
ruby 193 ব্যবহার করছি
linux commands terminal এবং text editor ব্যবহার সম্পর্কে জানতে have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
শুরু করার পূর্বে ttt directory তৈরী করা নিশ্চিত করুন
এই ডিরেক্টরিতে যাই
ruby hyphen tutorial এবং classes directory to
ruby একটি object oriented ভাষা
এখানে value থেকে string বা number পর্যন্ত সবই object
class হল সম্বন্ধিত data বা functions এর সংগ্রহ
এটি সংগঠিত ডেটা রাখে
object হল class এর ইনস্ট্যান্স
একটি class এর সংজ্ঞা keyword class এর সাথে শুরু হয়
এরপর class এর name আসে
এটি end এর সাথে সীমাঙ্কিত হয়
এখন class এর একটি উদাহরণ দেখি
class product
ruby code end
class এর name বড়হাতের অক্ষর দ্বারা শুরু হয়
names যাতে একাধিক শব্দ রয়েছে ক্যামেল কেসে camel case হতে হবে
উদাহরণস্বরূপ
userinformation
productinformation
এর পরের ক্ষেত্রে underscore ব্যবহার করব
user underscore information
product underscore information
gedit a নতুন file তৈরি করে
এটিকে class _ definition rb name দিন
এখানে classes বাস্তবায়ন করার কার্যকর উদাহরণ রয়েছে
tutorial সম্পূর্ণ বুঝতে এটি মাঝে থামিয়ে code লিখুন
order named class সংজ্ঞায়িত করেছি
এখন কিছু ভ্যারিয়েবল যুক্ত করে class কার্যকর করি
instance ভ্যারিয়েবল myinstance সংজ্ঞায়িত করেছি
এবং এতে value নির্ধারিত করেছি
class ভ্যারিয়েবল myclassvar ও সংজ্ঞায়িত করে
এতে value নির্ধারিত করেছি
এখন class ব্যবহার করতে এখানে কিছু code যোগ করি
লিখুন puts order dot instance underscore variables
এই লাইনের পূর্বে নতুন লাইনের জন্য puts কিছু অক্ষর এবং slash n যোগ করুন
এটি copy paste করে জুড়িত লাইনের নীচে এটি যোগ করে এটি সংরক্ষণ করুন
code execute করি
terminal গিয়ে লিখুন
ruby space class underscore definition dot rb
এবং output দেখুন
আপনি সংজ্ঞায়িত instance ভ্যারিয়েবল দেখবেন
এখন লিখুন puts order dot class underscore variables
এই সীমাঙ্কন লাইনের একেবারে নীচে copypaste করে সংরক্ষণ করুন
এখন terminal গিয়ে আগের মতই file execute করুন
আপনি পরিভাষিত class ভ্যারিয়েবল দেখবেন যা প্রদর্শিত you
এখন class লিখতে সক্ষম
এরপর দেখি যে object কি
এটি হল class instance
এর means এটি class থেকে তৈরী হয়
object class এ সংজ্ঞায়িত বৈশিষ্ট্য এবং methods থাকবে
object ঘোষিত করতে
নতুন keyword ব্যবহার করে class এবং object ঘোষিত করি
product class object তৈরী করছি
এখানে object তৈরী হয়েছে
product = product new
একে অবজেক্টের প্রারম্ভিকরণ বলে
এটি হল object product এর ধরন
এখন দেখি যে initialize method কি
initialize method object তৈরীর সময় কল করা হয়
object we new কল করতে এই method ব্যবহার করি
initialize মেথডের কাছে প্যারামিটারের তালিকা হতে পারে
অন্যান্য ruby মেথডের মত এটি def keyword এর পর আসে
এখন একটি উদাহরণ দেখি
gedit a নতুন file তৈরি করুন
এটিকে object underscore initialize dot rb name দিন
এখানে object initialization code একটি কার্যকর উদাহরণ রয়েছে
মাঝে tutorial থামিয়ে code লিখুন
order named class সংজ্ঞায়িত করেছি
এখন argument ছাড়া initialize method সংজ্ঞায়িত করেছি
puts method সংজ্ঞায়িত করেছি প্রদর্শিত ম্যাসেজ হল i have created an object
এরপর order dot new সংজ্ঞায়িত করেছি
এটি initialize method কল করবে
এখন terminal গিয়ে লিখুন
ruby space object underscore initialize dot rb
এবং output দেখুন
প্রদর্শিত ম্যাসেজ হল i have created an object
এখন gedit এ ফিরে গিয়ে method argument যোগ করুন
এখন puts এ পরিবর্তন করি
এটির passed করা argument value প্রদর্শন করা উচিত
এরপর লিখুন
order dot newi have created an object
এখানে new method argument দিয়েছি
এই argument initialize method passed করা হয়েছে
এখন terminal গিয়ে লিখুন
ruby space object underscore initialize dot rb
output দেখুন
রিন্ট করা ম্যাসেজ হল i have created an object দেখবেন
এখন আপনি object প্রারম্ভিকরণ বুঝেছেন
ruby তে methods হল ফাংশন যা class প্রদর্শন করে
class a প্রতিটি method def এবং end ব্লকের মধ্যে সংজ্ঞায়িত হয়
multiword method নেম underscore দ্বারা পৃথক হয়েছে
কিছু ক্যারেক্টার যা মেথডের নামের সাথে সংলগ্ন থাকে তা হল
questionmark
= equal to
প্রতিটি ক্যারেক্টার method কিছু অর্থ যোগ করে
এখন কিছু উদাহরণ দেখি
gedit a নতুন file তৈরী করে
এর name দিন class underscore methods dot rb
এখানে class methods code কার্যকর উদাহরণ রয়েছে
tutorial থামিয়ে code লিখুন
animal class পর
দুটি methods রয়েছে breathe এবং walk
এটি def এবং end কীওয়ার্ডের সাথে সংজ্ঞায়িত হয়েছে
তারপর object animal আরম্ভ করেছি
ছোট হাতের অক্ষর a এর সাথে animal নিযুক্ত করেছি
তারপর আমি ক্রমানুসারে breathe এবং walk methods ব্যবহার করেছি
এখন program execute করুন
terminal গিয়ে লিখুন
ruby space class underscore methods dot rb
এবং output দেখুন
এখানে
i breathe i walk
printed হয়েছে কারণ আমরা দুটি methods breathe এবং walk ব্যবহার করেছি
এই methods সংজ্ঞায়িত puts statement ফলাফল দেয়
এখন question mark দ্বারা methods তৈরী করা দেখি
gedit a নতুন file তৈরি করে
এর name দিন class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb
question mark code সহ class মেথডের কার্যকর উদাহরণ রয়েছে
tutorial সম্পূর্ণ বুঝতে এটি মাঝে থামিয়ে code দেখুন
আমি আগের মত একই class নিয়েছি
এখানে breathe মেথডের question mark রয়েছে যা
boolean ভ্যালু ফেরৎ দিতে উপযোগী
এটি হল ruby তে naming convention naming convention ভিত্তিক
animal dot breathe questionmark ঘোষিত করে method উপযোগিত হয়েছে
এখন terminal খুলে লিখুন
ruby space class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb এবং output দেখুন
প্রদর্শিত output হল true
এরপর আরেকটি method walk পরিভাষিত করি
এর পাশে একটি চিহ্ন যোগ করুন equal to = value
animal dot walk কল করে এটি ব্যবহার করুন
তারপর method execute করি
টার্মিনালে লিখুন ruby class আন্ডারস্কোর methods আন্ডারস্কোর with আন্ডারস্কোর trailing আন্ডারস্কোর characters ডট rb
এবং output দেখুন
এটি undefined method error দেয়
কারণ equal to চিন্হের ভিন্ন অর্থ রয়েছে
এটি মেথডের value নির্ধারিত করতে ব্যবহৃত হয়
এখন method একটু অন্য ভাবে ব্যবহার করি
লিখুন puts animal dot walk = hops
এখন আরেক বার চেষ্টা করি
terminal গিয়ে আগেকার মতই command রান করুন এবং output দেখুন
hops শব্দটি printed হয়েছে
এটি প্রদর্শন করে যে মেথডের পরে equal to চিন্হের অর্থ নির্দেশিত কাজ
এখন আপনাকে আপনার methods লিখতে সক্ষম হতে হবে
in tutorial আমরা শিখেছি
classes ঘোষিত করা
class এর objects তৈরী করা
ruby তে methods সংজ্ঞায়িত করার বিভিন্ন উপায়
এখন
class product পরিভাষিত করুন
myvar এবং তার জন্য নির্ধারিত ভ্যালু প্রাপ্ত করতে methods পরিভাষিত করুন
= চিহ্ন ব্যবহার করে method পরিভাষিত করুন
class object প্রদর্শন করে উপরোক্ত দুটি methods ব্যবহার করে values নির্ধারিত এবং প্রাপ্ত করা
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ